পুরো ঢাকে দিছে | যেমনকি এখানে টিপ টল এইগুলা পাওয়া যায় এখানে |

একদম ব্লু ব্লু দেখাচ্ছে | তারপরে এই দিক থেকে এটি ওইখানে টপটাতে চাপে পরে ওইখানটাকে স্লাইড করবে তো ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এইখানে সুইমিং পুল -এ আইসে যাবে |

ট্রেড হুইল তিন চারটা আছে এখানে।

ফটো -টো একটি রোড -এর বটে যথা কি একটি বাইক আছে সাইড -এ সাইড -এ তারপরে রোড -ট অনেক খালি আছে | দোকান গিলা বন্ধ আছে | দু তিনজন এখন স্কুল যাচ্ছে তারপরে অনেক দোকান গিলা এখন বন্ধ আছে | এটো ঝাড়গ্রামের --